কাঠের বাস্কর ভিতরে অনেকটা কাফড় রাহা আসে কালারিং কালারিং ।

এই ফটোর মইদ্যে দেখা যায় একজন মানুষ এই ফটোর মইদ্যে দেখা যায় একটা গেট নীল কালারের গেট দেখা যায়।

পোস্টার দেখা যাইল একানে ।

এই ফটোর মধ্যে দেখা যায় কয়েকজন ঠাকুর আসে এই ফটোর মধ্যে দেখা যায় একজন মানুষে--

ফটোর মদ্যে দেহা যায় একটা গর আসে দোকানের মতো।

এই ফোটো -র মধ্যে দেখা যায় কয়েকটা টা রড লাগানো আসে।

ছবিতে দেখা দেখো একটা লাল কালারিং লাইট আসে।

ফোটোর মধ্যে দেহা যায় একটা পট আসে।

এই ফটোর মইধ্যে একটা বিল্ডিং দেখা যা--

ঘটনার মইধ্যে দেখা যায় একটা সেয়ার আসে।

এ ফোটোর মধ্যে দেখা যা লাল কালারের কাপড় ফেলা ফেলান আসে।

এই ফটো - এর মদ্যে দেখা যায় একটা লাইট জ্বলে কালারিং ।

দুইটা গাড়ি দেখা যার ফুলের টব দেখা যার।

এই ফোটোর মধ্যে দেখা যায় একটু একটু গাস আসে সবুজ কালারের।

এই ফটোর মইদ্যে দেখা যায় একটা চেয়ার আসে ।